যে ছোট থেকে স্থান দেওয়ার জন্য বা শিষ্য দের কে স্থান দেওয়ার জন্য গুরুরা চলে যায় বা বড়ো দের কে ছাড় দিতে হয়। বা কোনো এক, প্রকৃতির নিয়মে সে দিতেই হয়। কিন্তু তা বলে অসম্মান করে রোনালদোর তো আমার মনে হয় একধরনের অসম্মান হল। বুঝতাম সে injury তে পড়েছে। বা আহ সে খেলতে পারছে না। বা সে এর আগে কোনো ভুল করেছে ওরকম তো না তাই না। ওরকম কিছু না হ্যাঁ হ্যাঁ এটা এটা ঠিক তাই আমার খুব খারাপ লেগেছে। তার জন্য আর এটা একটা চিন্তা এসে গেছে যে দেখতে দেখতে তো আহ আমাদের সবারই তো বয়স হচ্ছে। ঠিক আছে মজার জিনিস হল যে একসময়, আমার আমার তো ছোট বোন আমার চাইতে প্রায় তিন বছরের ছোট তা একসময়ে যারা আমার চাইতে এক ক্লাস বড়ো ছিল senior ছিল আহ তারা যেহেতু বড়ো আপু ডাকতাম। আর আমার ক্লাস এ তারা তোমার friend আর আগে আমার বোন just আমার এক ক্লাস নিচে পড়তো। ব্যাস এর পরের বাড়ে হল তারা তো সবাই ছোট বোন। ঠিক আছে হ্যাঁ respect দিতাম মেয়েদের। আহ ইয়ে করতাম বাকি আমার সাথে কেউ কথা বলতে আসলে আমার বোনের মতো। তাতে কি আর করতে হবে, এই তো করতে হবে তাদের সব নিচে রেখেছে, একটা দেখতে দেখতে দেখা গেল যে আমার বোনের বান্ধবী টান্ধবী সবার বিয়ে হয়ে গিয়েছে তার ছোট যারা তাদেরও বিয়ে হয়ে গেছে

কিছু সময় আসবে ঠিকই হয়ে যাবে। আচ্ছা যাইও হোক, আপনার মূল প্রসঙ্গ টা কি? আহ আমরা তো ওখানে ছিলাম যে entertainment টা বিনোদন আচ্ছা আপনি কি মানে আমি যতটুকু জানি যে বিনোদন টা আদিম যুগের কথা যদি চিন্তা করি, যেটা আমরা বিভিন্ন বইয়ের মাধ্যমে জেনেছি যে আদিম যুগের মানুষেরা আহ গুহায় বাস করতো সেখানে বিভিন্ন চিত্র শিল্পের মাধ্যমে তারা তাদের কাজ গুলো কে, বা তো তারা তাদের মনে একটা আকাঙ্খা পূরণ করত। ওদের চিত্র শিল্পের মাধ্যমে। আসলেই কি চিত্র শিল্প? আপনার কি মনে হয় এই যে বিনোদনের জন্য তারা চিৎ~ চিত্র আঁকত, না না শুধু মাত্র। না নতুন, বিনোদন টা তারা এরকম ভাবে করত, আমার যেটা মনে হয় যে যখন তারা গুহায় তো তারা শিকার করে খাওয়া দাওয়া করত না। তো আহ যেদিন তারা অনেক বড়ো একটা কিছু শিকার করতে পারতো। আহ সেদিন তারা অনেক আহ আয়োজন করে সেটা ভাপানো বা সিদ্ধ করার ব্যবস্থা করতো যে আগুন জ্বালানো আহ আর তার উপরে সেটাকে ভালো করে পুরানো তারপরে সেইটা খাইতো আর তো, এর মাধ্যমে। তখন যতক্ষণ না সেটা রান্না হচ্ছে বা সিদ্ধ হচ্ছে ততক্ষন দেখবেন যে মানে আমি আর কতটুকু পড়েছি মাঝামাঝি তারা চারপাশে নাচ করতো, গান করতো তাদের যে ভাষা ছিল এটার মাধ্যমে তারা এই বিনোদন টাকে নিত।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 এগুলোর মাধ্যমে তারা বিনোদন করত। এবং খালি খালি এটা তো বললে হবে না। আহ মানুষ কে মেরেও কিন্তু বিনোদন করতো।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 নরহরি দাস যেখানে মাঠের পাশে বন আছে আর বনের ধারে সমস্ত পাহাড় আছে সেখানে একটা গর্তে ভিতরে একটা ছাগলছানা থাকত সে তখন বড় হয়নি তার গর্তের বাইরে যেতে পারত না বাইরে যেতে চাইলে তার মা বলতো ধরে বাঘ নিবে যাবে সিংহে খেয়ে ফেলবে তখন শুনে তার ভয় হতো আর সে চুপ করে গর্তের ভেতরে বসে থাকতো তার পর সে একটু বড় হল তার ভয় কেটে গেল তখন তার মা চলে গেলেই সে গর্তের ভিতর থেকে উঁকি মেরে দেখতো একদিন গর্তের বাইরে চলে এলো সেখানে মস্ত বড় ষাড় ঘাস খাচ্ছিল আর এত বড় জন্তু কখনো দেখিনি কিন্তু তার সিংহে দেহে সে মনে করে নিল ওটা ছাগল খুব ভালো জিনিস খেয়ে এত বড় হয়েছে তাই সে ষাড় কাছে গিয়ে জিজ্ঞাসা করলো হ্যাঁ গো তুমি কি খাও আর বলল আমি ঘাস খায় ছাগলছানা বলল ঘাস আমরাও খাই সে তোমার মত এত বড় হয়ে ষাড় বলল আমি তোমার মায়ের ভালো ঘাস অনেক বেশি করে খাই ছাগল ছানা বলল সে ঘাস কোথায় ষাঁড় বলল ওই বনের ভিতর ছাগলছানা করলো মা আমাকে সেখানে নিয়ে যেতে হবে শুনে ষাঁড় তাকে নিয়ে গেল সেই বনের ভিতর সে ঘাস ছিল ছাগলছানা ঘাস খেলো সে তো খেয়ে তার পেট এমন ভারী হল যে সে আর চলতে

সন্ধ্যে হয়ে ষাঁড় এসে বলল এখন চলো বাড়ি যাই কিন্তু ছাগল ছানা কি করলো বাড়ি যাবে সে পারবে না তাই সে বলল আমি যাই আমি কাল যাব তুমি তখন ষাঁড় চলে গেল ছাগলছানা একটি গর্তে তার ভিতরে ঢুকে রইল সে গর্তে ছিল এক সিংহে শের তার মামার বাঘের বাড়ি নেমন্তন্ন খেতে গিয়েছিল অনেক রাত এরা এসে তার গর্তের ভিতর কিরকম একটা জন্তু ঢুকে রয়েছে ছাগলছানা কালো ছিল তাই শিয়াল অন্ধকারে ভেতরে ভালো করে দেখতে পেল না সে ভাবল বুঝি রাক্ষস টাক্ষস হবে এটা মনে করে সে ভয়ে ভয়ে জিজ্ঞাসা করল গর্তের ভিতরে কে ও লম্বা লম্বা দারি ঘন ঘন নাড়ি সিংহের মামা আমি নরহরি দাস পঞ্চবাঘে ওর একেক গ্রাস সে শুনে তো শিয়াল বাবা গো বলে সেখান থেকে দূরে এমন ছুট দিল যে একবারেই বাঘের ওখানে গিয়ে তবে সে নিশ্বাস ফেলল বাঘ তাকে দেখে হয়ে করল কি ভাগ্নে

সর্বনাশ তো হয়েছে আমার গর্তে নরহরি দাস এসেছে সে বলে কিনা পঞ্চবাঘে তার এক গ্রাস তা শুনে বাঘ ভয়ংকর এক বলল বটে তা এত বড় চলে তো তাকে দেখার পঞ্চবাঘে তার এক গ্রাস শেয়াল বলল আমি আর এখানে যেতে পারব না আমি সেখানে গেলে যদি সেটা হ্যা করে আমাদের খেয়ে ফলে তুমি তো দুই লাফেই পালাবে আমি তো তেমন ছুটতে পারি না আর সে বটে আমাকেই ধরে খাবে বাঘ বলল তাই কি হবে আমি এখনো ফেলে যাব শিয়াল বলল তবে আমাকে তোমার নিজের সঙ্গে বেধে নিয়ে চল বাঘ তো শিয়াল কে বেশ করে লেজের সঙ্গে বেধে আর শিয়াল ভাবছে এবারে আর বাঘ মামা আমাকে ফেলে পালাতে পারবে না এমনি করেই তারা দুজনে শিয়ালের গর্তের কাছে এলো ছাগলছানা দূর থেকেই তাদের দেখেই এই পালিয়ে শিয়াল বলল দূর হ গর্ত থেকে তোকে শব্দ বাঘের এ বাঘ নিয়ে লোকে শুনে তো ভয় বাঘের প্রান সে ভাবল যে নিশ্চয় শিয়াল তাকে ফাঁকি দিয়ে হারিয়ে খেতে জন্য অনেক তাড়াতাড়ি সে কি আর দাঁড়িয়ে সে লম্বা এক লাফ দিয়ে শিয়ালের সঙ্গে নিয়ে পালিয়ে শিয়াল বেচারা মাটিতে আছার খেতে কাটার আছার খেয়ে ক্ষত বিক্ষত হল কষ্ট খেয়ে এখনও যা আর কি শিয়াল বলছে মামা তা শুনেই বাঘ ভাবে বুঝি সে নরহরি দাস তাই সে আরো বেশি করে এমন করে সারাটা করে হল সকাল বাড়ি ফিরে এলো শিয়ালের সেদিন ভারী হয়েছিল সে থেকে বাঘের ওপরে তার এমনি রাগ হল যে সে রাগ আর কিছুতেই গেল না সে রাগ আর কিছুতেই গেল না বাঘের কোথায় আমার হারিয়ে যাওয়ার নেই মানা মিলেয়ে দিলাম গানের সুরে ওই ্ডানা তেপান্তরের পাহাড় রূপকথা পথ ভুলে যাই দূর পারে সে চুপ কথা মনে সুর্য যখন অস্ত পরে ধূলি মেঘে মেঘে আকাশ কুসুম তুলি সাত সাগরের ফেনায় ফেনায় মিশে আমি যাই

মনে মনে ইস্কুলে তার দুদিন পর ঘটনা সেদিন তে তোমার তো সবাই একটাই করে

নিজের গাছের গাছ টা ছিল বড়ই কাছে যে রাস্তায় দিকে চলে গেছিল ঠিক সে ধারেই বেশ বড়

দেখতে মাটি থেকেই ছ পুরি উচু ডাল ভাগ হয়ে গেছে যে তার উপরে চরছে একটা দাঁড়িয়ে বলে মনে হবে সেখানে উঠে তোর চাঁদ ঠিক ছুটি পরে নিচের আর উপরে আকাশ মনে করতে গাছ আগে নিজেই ফেলে গিয়ে একটু

জন্য পারে গাছ ছিল না গাছ কিন্তু তাকিয়ে ছিল কিন্তু মুক্তি তো পিছনে পিছনে পর্যন্ত এসেছিল তখন আগে তোর কি কথাটা বলেছে আমি স্কুলে যাচ্ছি অনেক গাছ তাড়াতড়ি নেমে পরেছি বলে

বড় ছিল কিন্তু ওই কথা শুনে মনে হত ওই বুঝি অনেক তোকে চাই চান পাটা হাত তোর সামনে বাড়িয়ে দিয়ে এগিয়ে এলো কলেজে কিছু একটা করতে বলছে এটা ভেবেই তোকে ওই গাছেই দিকে এগিয়ে গিয়ে তারপর কিছুদিন দাঁড়িয়ে ঘর থেকে একটা মই নিয়ে আসলো জন্য এর রকম ওই ভেবে গতরাত থেকে নিয়ে এসে ওই গাছ গায়ে এমন ভাবে রাখল যেতে সেই ছুটি পরে এবার নিজেই উঠে গিয়ে দুহাত দিয়ে ধরে রেখে উঠল এবার চলে এসো তুমি ওঠার চেষ্টা করো চাইলেই হতে পারে এতই কম জোর ছিল যে প্রথম ধাপেই উঠে ওর পক্ষে সম্ভব ছিল না চান চিলি নামে এলো থেকে উঠে তুলে দেওয়ার চেষ্টা করতে লাগল কিন্তু বেচারা তো নিজেই রোগা একটা মানুষ ওকি অতো সতো পারে সোজা করে রাখা আনা চাইলেই তো কথা চান প্রথম ধাপে থেকে পা নামিয়ে উপরে মাথায় দাঁড়িয়ে রইল এবং এই প্রথম তো চান বুঝতে পারলে সে কাজটা যখন সহজ মনে করেছিল ততটা সহজ হবে না এখন তাহলে কি করবে ও যা ওই গাছে একটা ছিল ওই যে আর আর কই আশা করেছিল ঘুড়ি গিয়ে দাঁড়িয়ে বেচে এত মানুষ হয়ে গেল যে গাছে চোখে পিটপিট করে একটা মজার করে ওকে চেষ্টা করত লাগল তারপর বলল দাঁড়াও একটি জিনিস করা যাক ভয়ে ছুট্টে গিয়ে একটু পর জিনিস টেনে বের করতে লাগল কাজে লাগলে জন্য কিছু পাইনি কিনা জন্য শেষ পর্যন্ত একটা বাড়ির মতোই মই পেয়ে গেছি সোজা হয়ে থাকো ওকে ধরে থাকতে হবে না ওই সিড়ি মই টা ওই টেনে নিয়ে গেল গাছের নিজের গাছে ওই জিনিস যাচ্ছিল মনে সেই দুই ভাগ ওই ্ডালকেই প্রায় ছুটে পারছি বেশ ভাব করে চাইলেন বলল এবার আর ভয় একটা লম্বা করবে না তোকে চাইলেই সারা শরীর ঘেমে ভিজে গিয়েছে চাননি খুব নামিয়ে দিকে তাকায় তার পর মনে মনে খুব হয়ে ওর প্রথম পা রাখল সিড়ির প্রথম ধাপে বন গনে উঠে এলো থামার উপর জল ছিল কিন্তু ওদের শেষ কিছুই দিকেই ছিল মাথাতে তখন একটাই চিন্তা জাম গাছ হবে চান নি কিন্তু তারপর বাকিটা যেয়ে অসম্ভব মনে হলো ততটা চান এ দুভাগে হয়ে গেল ডাল সব একবার ই চান মতো থেকে ডাল নিয়ে আসবে কেমন করে সারি ভাবছে চান ওই ডাল নিয়ে এসে কত কি দেখছে কিন্তু কাদার না তোকে চান হাত বাড়িয়ে গিয়ে

দরবার গিয়ে তবু তোকে চান লম্বা নেই তোকে ধরে রইল তারপর বললো তুমি শুয়ে পরো আর আমি দেখি তুলতে পারি কিনা

উপর ভর দিয়ে শেষ পর্যন্ত চান প্রতিক চলেছে নিশ্চয় করে উঠে কিন্তু চান তো সমস্ত অস্ত আর উপর আর তার জন্য তো যান জীবনের ঝুঁকি নিয়ে চোট হাতে চান হাত শক্তি দিয়ে তাকে টেনে তুলল তারপর থেকে রক্ষা করে গাছের ডালের উপর দাড়িয়ে পড়লো চান ঘাড়ে চরল উপর থেকে মাথা

দুই বন্ধুতেই বেশ অনেকক্ষন রইলাম গাছের উপরে বসে বসে নানান গল্প করলাম যেনো আমার দিদি তো

যখন মতোই আমার দিদি বলেছে চান যে কিন্তু একটা ঘুরে বেড়াতে পারব না তার কাছে এই ঘরের বসে বসে একটি ঘরের ভিতরে একটি তার মধ্যেই বড় বড় মুখে একটা কেমন করে হতে পারো হতে কিন্তু ওই তখন দূরে পাখির গান শোনা যাচ্ছিল আর গাছের ডাল বসে দুটি শিশু পরম আনন্দে গল্প করছিল সেই প্রথম গাছে চড়া তার জন্যই নুড়ি পুশি আইসা সখী সবাই এসেছে আর তাহলে যে তার সেই

মিস্টি মেয়ে এ কেউ এখানে কেউ আছে গুটি নাকি আলাই হাড়ি কেউ এনেছে দুটি কেউ অনেক চেষ্টা কোন খুশি কেউ অনেক চেষ্টা বাকি কেউ অনেক ছুটি বসে গেছে সবাই আজ বাসত সবাই আজকেই তাদের কেউবা বসে বেড়াই কেউবা রাধে ভা কেউবা বলে ছাই পুড়লে গেলে হা আগুনে দিয়ে তাদের উচ্ছে সবই আগে তবু সবার দুই চোখেই ধোয়া আকছে কাঁদা কেউবা রাঁধে কেউবা রান্না তাদের শেষ হল যে এই সবাই বসে করল খাওয়া শুনে ধুলোবালি তেমন আর সেই পিঠে সবাই পালিয়ে কবিতা করা লেখা এসেছিল নতুন বাড়িতে ওই বাড়ির কাছে ছিল দোল জুড়ে গেছে এক কোনে ঘরে

চুপিচাপি রান্না ঘরে ঢুকে মরার উনুনের মধ্যে গিয়ে আসত ওরা উনুন চালালেই সময় গিয়েছে বেঁচে দিকে কিন্তু তাকে দু পক্ষই মনে ভাবে পার হতে আর করতে যে আমাদের রান্না তা দিকে গেলো ঘুরে মত হয়ে সেই বাড়িতে ছেলে ভয় করত তার শুনে যেকোন পড়লো বড় গাছে খুব জোড়া আর রাগ ও খুব ওপর কিন্তু কোনদিন তার তে দুজন কথা বলত যাহোক ওদের দিকে আমরাও লুকিয়ে থাকতাম ছুট্টে গিয়ে পড়ল উঠে তিনি হোক দিক এই কে আছি এটা আমার কি আহ বলল অন্য তার ভিতরে গিয়ে হতে বানিয়ে চলল আমি যে এক ঝগড়া করা গিয়েছিলাম নতুন ভালো ভেঙ্গে ওতে হয়ে কাছে নিয়ে গিয়ে মা হেসে এ বলল যে নমস্কার আমি তীর্থরাজ আবার চলে এলাম riversideFM এ আরো একটা দশ মিনিটের broadcast এ তো আজকে আমি আহ যেটা নিয়ে আলোচনা করবো সেটা নিয়ে হয়তো আপনি আমি আপনার বন্ধু বান্ধবরা সবাই কখনো না কখনো কথা বলেছেন বা হয়তো বলেননি শুধু মাত্র মাথায় আছে মনে হচ্ছে ইটা নিয়ে কথা বলা দরকার কিন্তু কথা বলতে পারছেন না বা হয়তো বলার প্রয়োজনবোধ করছেন না সেই রকমই একটা

topic তা বেশ আহ অবহেলিত হম বা বলা যাই যতটা ইটা নিয়ে কথা বলা দরকার ছিল যতটা গুরুত্ব দেওয়া ছিল সেটা হয়নি দেখা যাক আলোচনা করে আজকে আপনাদের মনে কোনো গুরুত্ব তৈরী করা যায় কিনা আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আজকে কথা বলবো সারোমীয়দের নিয়ে চারপেয়ে সেই জীব দেড় নিয়ে যারা আমাদের মানব জীবনে অঙ্গা অঙ্গি ভাবে জড়িত এখন বর্তমানে আহ চিরকাল ধরেই ছিল এমন নোই যে এখন বর্তমানে জড়িত হয়েছে এর আগে কখনো ছিল না বা আমাদের সংস্কিতির সাথে এর কোনো সম্পর্ক নেই এরকমটা ভাবার কোনো কারণ নেই চিরকালই সিন্ধু সভ্যতা হরপ্পা সভ্যতা যে কোনো

আজকে আমার যেইটা নিতে কথা বলা সেটা হচ্ছে সারোমীয়দের বিভাগী করণ বা শ্রেণী ভুক্তি করণ বলতে পারেন আমরা কেন সবাই এটাই চাই যে আমার বাড়িতে একটা বিদেশী breed এর কুকুর থাকবে সেটাই একটু খানি আমার মনে হটাৎ ই একটা খটকা তৈরী করে সেটা নিয়ে আজকে আলোচনা যে আমাদের যে সারোমীয়রা আমাদের খুবই প্রিয় তারা কি সত্যি শুধু মাত্র বিদেশী breed হলেই বিদেশি জাত হলেই আমাদের প্রিয় আর যদি সে হয় ভারতীয় দেশি কুকুর তাহলে কি নোই নাকি সে একটু কম সুন্দর বলে নাকি তার শরীরে মাংস বেশি একটু কম বলে সেই বিষয় তা নিয়ে একটু খানি আলোচনা করবো আজকে আপনার বাড়িতেও নিশ্চয় আছে একটা উম হয় তো একটা german shepherd বা হয়তো একটা labrador বা এখুন খুবই famousgolden retriever এরা অবশ্য labrador এর ই একটা কি বলবো একটা সংমিশ্রিত জাত সেটা হয়তো তাদের সোনালী লোম এর জন্য খুবই বিখ্যাত আছে নিশ্চয় বা হয়তো নেই নেওয়ার কথা ভাবছেন আমি এই কথাটা হটাৎ ই চিন্তা করি একদিন আমার office এ তার কারণ আমাদের আহ office এর boss হটাৎ ই তার মনে হয় যে তার জীবনে একটা কোথাও না কোথাও একটা golden retriever এর দরকার তাহলে হটাৎ ই আহ কাজ টাজ থামিয়ে দিয়ে উঁকি ঝুঁকি মারতে শুরু করি কেননা সেদিন কে আমাদের boss এর golden retriever টি delivery হচ্ছে তো দুটি লোক তাকে একদম সসম্মানে deliver করতে এসে একটা basket এর মধ্যে ভোরে আমার হটাৎ ই মাথায় এলো যে বা এত্ত সুন্দর তো সেতো আমি ও একটা নিতেই পারি হতে পারে boss এর থেকে হয়তো salary আমার পাঁচ ভাগের এক ভাগ কিন্তু তাই বলে কি মনের ইচ্ছেটা পাঁচ ভাগের এক ভাগ হবে আমিও জিজ্ঞেস করে ফেললাম যে আচ্ছা দাদা এটার আহ দাম কত তো সে বললো চল্লিশ হাজার চল্লিশ হাজার টাকা একটা চার সপ্তাহ বয়েস এর কুকুর এর জন্যে কেন বলুন তো আসলে দাদা এটা এমন একটা breed না যে আমাদের দেশে আমাদের দেশের জন্য তৈরী নোই একে তৈরী করতে হয় বাইরে থেকে আসে না এদের কে সেই রকম খাবার সেই রকম পরিবেশ দিয়ে রাখতে হয় সব সময় AC ঘরে রাখতে হয় যে খরচা অনেক তাই দামটা এতো আমি বললাম সত্যিই মনে হচ্ছে এটা তো আমার সীমার বাইরে কোনো মোতে সম্ভব না একটা গোটা মাসের salary দিয়েও হয়তো একটা কুকুর কে নিয়ে আশা খুবই মুশকিল কিন্তু তাই বলে এই যে আমাদের পাড়াতেই ঘুরে বেড়াই লালু ভোলু আর টমিরা এরা কিন্তু বেশ cute তখন হটাৎ ই এদের মুখ্য গুলা আমার মুখে এদের মুখ গুলা আমার চোখের সামনে চলে আসে আমি ভাবি কি এদেরতো কোনো দাম নেই ের তো বেশ কখনো কাউরির বাড়ি থেকে যেইটুকু পাচ্ছে কুড়িয়ে বাড়িয়ে সেই টুকু খেয়েই বেঁচে আছে বেশ তাগড়াই কেউ কিন্তু মাংসের দোকান এর পাশে থাকে বলে চেহারার পরবর্তন তা খুব ভালোই লক্ষ করা যাই কখনো মুরগির পায়া কখনো পালক কখনো চামড়া সেসব খেয়েই বেঁচে আছে এরা বেশ তাগড়া চেহেরা বানিয়েছে আমার কথা হলো কেন আজকে যদি আমার পাড়ার লালু ভুলু টমি এদের ই family র কাউকে আমি আন্তে চাই কাউকে আমি আমার ঘরে জায়গা দিতে চাই আমি কি পারিনা নাকি আপনাদের মধ্যে কেউ যদি আমার বাড়িতে আসেন তাকে দেখেন আমার সফা তে বসে আছে বা আমার ঘরের মধ্যে শুয়ে আছে বা হয়তো আপনার কাছে যেতে চাইছে আপনার কি একটু ঘেন্নাবোধ হবে নাকি আমাকে একটু low class লাগবে